ছবিটিতে একটি লোক দাঁড়িয়ে রয়েছেন যিনি কালো রঙের পোশাক পরে রয়েছেন।

কয়েকটি চেয়ার ও দেখা যাচ্ছে। চেয়ার টির রঙ হলো কমলা এবং সবুজ দিয়ে--

এবং কয়েকটি বাড়ি এখনো তৈরি করা হচ্ছে।

একটি গোরু চরছে এবং একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। মাঠটির আশেপাশে বিভিন্ন গাছপালা দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি মাঠ দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি গ্যারেজ দেখা যাচ্ছে গ্যারেজ এর মধ্যে দুটো গাড়ি দেখা যাচ্ছে এবং একটি সাদা গাড়ি সারানো হচ্ছে তার আশেপাশে অনেক ব্যক্তি দেখা যাচ্ছে এবং উপরে একটি পাখাও ঝুলছে।

ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার মাঝে অনেকজন ব্যক্তি যাতায়াত করছে এবং রাস্তার পাশে--

গাড়িঘোড়াও দেখা যাচ্ছে এবং আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।